যে কোন লোক থাকে তো-- এই বিন্ডলিংয়ে --

তবে এখানে ছেলে কিংবা মেয়ে সবাই জামা কাপড় পাওয়া যাই ঐ তো জামা কাপড় দেখা যাচ্ছে। খুবই ভালো একটা মেয়েও দাঁড়িয়ে আছে একটা ছে--

দেখা যাচ্ছে এটি একটি মাদ্রাসা। মাদ্রাসায় কত বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে কোরআন পড়ছে আরবি পড়ছে।

এখানে একটি লোক হাঁটছে পাশে একটি অটো দাঁড়িয়ে আছে লোকটার পিছনে একটি বড় গাছ আছে আকাশটা খুব সুন্দর লাগছে কত দোকানপাট আছে।